এদের মধ্যে কিছু বাচ্চা সাদা এবং কিছু কালো রঙের।

ছবিটিতে একটি ল্যাপটপের শোরুম বা দোকানের ভেতরে দৃশ্য দেখানো হয়েছে।

কিছু খেলা এবং কিছু বন্ধও আছে।

জলাশয়ের চারিপাশে অনেক গাছপালা ও বন দিয়ে--

এবং রাস্তার পাশে একটি সাদা রঙের গেট দেখা যাচ্ছে।

সাদা রঙের গাড়িও দেখা যাচ্ছে।

চারিপাশে বেশ কিছু গাছপালা দেখা যাচ্ছে।

বিভিন্ন ধরনের গাছপালা এবং লতাপাতা রয়েছে।

মূর্তিটির উপর সোনালি রঙের ডিজাইনও রয়েছে।

শিক্ষার্থীরা শিক্ষকের দিকে মুখ করে বসে আছে।

সবুস কাপড়ের ওপর হেপী বাড্ডে লেখা একটি ব্যানার দি--

অনেক ছাত্র ছাত্রী আছেন এবং একজন শিক্ষিকাও রয়েছে।

ছবিটিতে দুটো দোকানের সাইনবোর্ড দেখা যাচ্ছে একটি হলো রাধারানী স্কুল ইউনিফ্রম ।

সমস্ত কোনো স্কুল পোশাকের দোকান।

দোকানে একটি ডিসপ্লে কেসও রয়েছে।

দোকানের মধ্যে অনেকগুলো জিনিস আছে।

এই ছবিতে আমরা একটি ধাবা দেখতে পারছি।

এবং নীচে সাদা টাইলস ও লাগানো রয়েছে।

ঢোলকের সাইডে একটি হেলমেট রয়েছে।

এবং বিশাল একটি গেট রয়েছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে যার কালার --

মঞ্চের একটি ব্যানার দেখা যাচ্ছে।

কিছু ঘাস এবং ছোট গাছ দেখা যাচ্ছে।

একটি বড় আয়না একটি হেয়ার ড্রায়--

এবং এর আশেপাশে গাছপালাও দেখা--

ছবিতে আমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি পোস্টার দেখতে পারছি তারই সাথে আমরা আরো অনেকগুলা পোস্টার দেখতে পারছি।

প্লাটফর্মে অনেকগুলো গাছ আছে।